এটি একটি এটি একটি বাড়ি বাড়িটিতে দেখা যাচ্ছে সামনে নীচে রয়েছে দুটি দোকান দোকানটি বন্ধ আশেপাশে দেখা যাচ্ছে আরো বাড়ি ঘর বেশ কিছু গাছ পালা--

দেখো চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি মেলা মেলায় রয়েছে অনেক দোলনা এবং অনেক লোকজন লোকজন বেশ আনন্দে ঘুরছে।